ফল-টি রয়েছে কুল আছে-এ-এ তরমুজ রয়েছে আপেল রয়েছে নেসপাতিও রয়েছে এবং--

একটি লোক কানে ফোন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর একটি লোক দোকানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে।

এখানে এই ছাদ ঢালাই করে একটি লোক হাত নেড়ে নেড়ে কিছু একা বলছে। লোকটির পরনে রয়েছে।

এটি একটি নদী নদীর মধ্যে কয়েকজন লোক যাচ্ছে নৌকায় করে ।

পার্কের মধ্যে একটি ছোট্ট ঘর করা রয়েছে টালির সিনারি করা আছে-এ।

ছেলেগুলি সাইকেল -গুলো নিয়ে গুছিয়ে সরিয়ে রাখছে। একটি লোক কেনার জন্য এসেছে।